মানে যে কোনো একজনের life কেই আপনি assured করতে পারেন। আবার যেহেতু আপনি sir rider আছেন। তো আমি আপনাকে suggest করবো যে আপনি নিজেকে first applicant এ রাখুন। এবার আপনাকে নিয়ে তো sir আহ total চার জন বলছেন? তো sir সে ক্ষেত্রে বলে রাখি আপনি আহ ধরুন joined এ কাউকে এক জনকে রাখেন। এবং nominee তে আপনি আহ বাকি দুজনকে রাখলেন। এইরকম ভাবে দেখুন joined এর ক্ষেত্রে আহ লাভটা বেশি হবে। যেরকম ভাবে life assured যিনি থাকবেন আহ ধরুন আমি, আমার family তে আমরা চারজন আছি। আহ আমি নিজেকে life assured করলাম second applicant এ আমি আহ আমার আহ মা কে রাখলাম। এবার nominee তে আমি আমার ভাই আর বাবাকে রাখলাম। তো সে ক্ষেত্রে বলছি যে আহ nominee রা কিন্তু সেরকম ভাবে facility পান না। পান না বলতে আহ আমি যদি এখন আহ মারা যাই then আমার যে family আমার nominee এবং আমার joined এ যিনি ছিলেন তিনি পুরো টাকাটা পেয়ে যাচ্ছেন। কিন্তু আহ যদি বলি যে তাদের যদি কোনো অসুবিধা হয় যেরকম mediclaim এর ক্ষেত্রে যে আমি আহ আমি যে প্রত্যেক বছর যদি পাঁচ হাজার টাকা করে pay করি সেটা শুধু মাত্র আমার উপরেই আহ আমার, আমাকেই cover করবে। আমার disease টাকেই cover করছে। আমার পুরো family কে cover না সেরকম ভাবেই এটারও সে রকম কিন্তু এখানে যেহেতু joined এ রাখা যায়। তো আমার মা যেহেতু joined এ থাকবেন। তাই জন্যে আমার মা এর যদি কোনো আহ মানে কোনো ধরণের কোনো disease হচ্ছে তাহলে সে ক্ষেত্রে তাকেও কিন্তু cover করছে। nominee র ক্ষেত্রে যে কোনো এক জনকে নিয়েই মানে আপনি আহ তাকে আহ main এ তে রাখতে পারেন আর কি। তাহলেই চার জন্যেই আপনারা আলাদা করে apply করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই। এবার আপনি যদি চাইলে উম যে আহ দুজন দুজন করে রাখতে চান joined এ করতে চান সেটাতেও কোনো অসুবিধা নেই। আহ sir retired এর ক্ষেত্রে বলে রাখি আহ retired এর option আছে আহ এমন তো হতেই পারে যে উম যিনি retired করেছেন তিনি pension পান তো সেটা আহ ওখানে লেখা থাকতে হবে sir মানে Income আপনার যদি sir আহ income না থাকে তাহলে আপনি তো মানে উম যে premium গুলো সেগুলো তো আপনি payment করতে পারছেন না। তো সে ক্ষেত্রে আহ টাকাটা যে আহ টাকাটা কে দিচ্ছে সেটা ওখানে লেখা থাকতে হবে। যে আহ টাকার sources টা কি করে? যে আপনি pension পাচ্ছেন নাকি আপনার যে টাকাটা সেটা আহ আপনার আহ অন্য কেউ payment করছেন সেগুলো ওখানে option দেওয়া থাকে। তো সেই অনুযায়ী আপনাকে fill up টা করতে হবে। হ্যাঁ sir নিশ্চই। আহ তাহলে sir আপনাকে যেগুলো বললাম আপনি documents গুলো মানে আপনি আহ joined এও যদি রাখেন তাহলে আহ সে ক্ষেত্রে তাদেরও কিন্তু আহ aadhaar card মানে aadhaar card মানে যে কোনো একটা ID card সেটা আপনি রাখবেন। এবং PAN card টা অতি অবশ্যই রাখবেন। এছাড়া আহ যেহেতু তাদেরকেও আপনি আহ joined এ রাখবেন কিংবা তাদের আলাদা করে যদি আপনি আহ applicant যদি তারা হন অন্যান্য অন্য ভাবে যদি apply করেন তো সে ক্ষেত্রে তাদেরও কিন্তু health test টা হবে। সংবাদপত্রের প্রতিবেদনের সাধারণ বিষয়গুলোর মধ্যে রয়েছে যুদ্ধ সরকার রাজনীতি শিক্ষা স্বেচ্ছা পরিবেশ অর্থনীতি ব্যবস্থা ফ্যাশন বিনোদন খেলাধুলো সে সাথে অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনা রাজনৈতিক অনুষ্ঠান আইন, কর, এই জনব্যবস্থা অপরিহারের বিষয়ে সরকারি ঘোষণাবলী প্রাচীনকাল থেকেই সংবাদ হিসেবে পরিচিত প্রযুক্তিগত ও সামাজিক উন্নয়নে প্রায় সরকারি যোগাযোগ এবং গুপ্ত চরু ভিত্তিক নিকটে দ্বারা চালিত খবর ছড়িয়ে পড়ে গতি বাড়িয়েছে সে সাথে এ বিষয়ে ব্যবস্থা প্রভাবিত করছে ইতিহাস জুড়ে মানুষ মৌখিক মাধ্যমে নতুন তথ্য পরিবহন করেছে কয়েক শতাব্দি ধরে চীন বিকাশিত হওয়ার পর আধুনিক যুগে প্রথমদিকে ইউরোপীয় সংবাদপত্র প্রতিষ্ঠা হয়েছে কুড়ি শতকে

Internet ও এই ভূমিকা পালন করতে শুরু করেছে কৃষি খাদ্য ও অখাদ্য প্রাণীর জন্য শস্য পশু সম্পদ উৎপাদন জলজ পান পালন মৎস বন্ননায়ন অন্তর্ভুক্ত করে যার ফলে গৃহপালিত পশুদের চাষ খাদ্য উদ্ভিদ তৈরি করছিল যে মানুষকে শহরে বসবাস করতে সক্ষম

পাঁচ হাজার বছর আগে শস্য সংগ্রহ করা শুরু করেছিল তখন নতুন কৃষিরা প্রায় এগারো হাজার বছর আগে

স্বাভাবিক ভাবে চাষ করা হয়েছিল বিশও বিশ বিশ শতকে বড় আকারে মানব কল্যাণ চারের ওপর ভিত্তি করে শিল্প কৃষি উৎপাদন আধিপত্য বিস্তার হয় বর্তমানে ছোট খামারগুলি বিশ্বে~ বিশ্বের খাদ্যের প্রায় ‌এক তৃতীয়াংশ উৎপাদন করে কিন্তু বড় খামার প্রচলিত

সত্তর শতাংশ-এর বেশি কৃষি জমি পালন পরিচালন করে প্রায় চল্লিশ শতাংশের হাজারটি হোহিষ্টের যে বড় খামারগুলি পাওয়া যায় যায় হোক যাইহোক বিশ্বের প্রতিটি চটি খামারের মধ্যে পাঁচটি হিষ্টরেইও কম এবং সমস্ত কৃষি জমি মাত্র বারো শতাংশ দখল করে। প্রধান কৃষি পণ্য গুলোকে খাদ্য Fiber জ্বালানী ও কাঁচামালের মধ্যে বিস্তৃত ভাবে বিভক্ত করা হতো খাদ্য শ্রেণী শস্য ও শ্বাকসব্জি ফল রোপণ, তেল, মাংস, দূধ, ডিম, ছত্রাক প্রভৃতি বৈশিষ্ট্য কৃষি উৎপাদনের পরিমাণ প্রায় এগারো billion ton খাদ্য ও বারো million ton প্রকৃতিক তন্ধু এবং চার billion metric ton কাঠি যাইহোক বিশ্বের খাদ্যের প্রায়

উদ্ভিদ প্রজনন কৃষি ব্যাবসায়িক পদার্থ যেমন কীটনাশক সার ও প্রযুক্তি গত উন্নয়ন গুলোর শস্য উন্নয়নের দ্রুত টা বৃদ্ধি করেছে কিন্তু পরিবেশ গত এবং পরিবেশগত ক্ষতিও অবিমান রেখেছে পশুপালনের নির্বাচিত প্রজনন এবং আধুনিক অনুশীলন এই একইভাবে মাংসাশী উৎপাদন বেরিয়েছে কিন্তু প্রাণীদের কল্যাণ ও পরিবেশের ক্ষতি না উদ্যোগে বেরিয়েছে পরিবেশগত সমস্যা গুলির মধ্যে রয়েছে জলা জলবায়ু পরিবর্তনে বিপদ জলাশয়ে অবক্ষয় বন উজার আটলান্টিক এর বরফ গলে যাওয়া প্রতিরোধ অন্যান্য কৃষি দূষণ কৃষি উভয়ই পরিশেষ গত অবক্ষয়ের কারণ এবং সংবেদনশীল যেমন বৈচিত্র্য যেমন জীববৈচিত্রের ক্ষতি মরণ করণ মরণ কারণ মাটি ক্ষয় এবং জলবায়ু প্রভৃতি পরিবর্তন যা সবাই ফসল ফলন হ্রাস করতে পারে Genetically পরিবর্তন জীবগুলিকে বেপক ভাবে ব্যাবহৃত হতো যদিও কিছু দেশে তাদের নিষেধ করা হয়েছে বিশ্বের স্বাস্থ্য সংস্থার মতো স্বাস্থ্য হলো সম্পূর্ণ সরকারি শারীরিক মানসিক ও সামাজিক শুষ্ঠের একটি অবস্থা এবং শুধু মাত্র রোগ এবং অমুখ অক্ষমতার অনুপস্থিতিতে হয় সময়ের সাথে সাথে বিভিন্ন উদ্যোগ বিভিন্ন ধরনের সংজ্ঞা ব্যাবহার করা হয়েছে স্বাস্থের প্রচার এবং পরিরোধমূলক পন্থাগুলিকে বি ~ বিশিষ্ঠ ও স্বাস্থ্য সামাজিক নিপরিরোধমূলক নির্ধারন দেরকে মোকাবিলার গুরুত্বের উপর একটি শরকর্ম focus যোগ করে সম্পদ জি ডিজেল ডিজেল ডিজেল interfere উদিত উদ্যোগ বিষয়ের সম্পদ বিষয়ের মুদ্রিত বইয়ের প্রবৃত্তি ব্যাবহার এবং প্রচুর সুবিধা দেয় সকরক মানুষের উপর এ পরিবর্তনগুলির প্রভাবে আগামী বছরগুলিতে নির্ধারিত হবে স্ব-ব্যবস্থা সমস্যা প্রতিরোধ বা নিয়ম এবং মানুষের সুস্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে জন্য পদ্ধতিগত পরামর্শের স্বাস্থ্য প্রদানকারীদের দ্বারা নেওয়া হয় পশুস্বাস্থ সংক্রান্ত application গুলি veterinary বিজ্ঞান ও তাদের আচ্ছাদিত ও স্ব-স্বাস্থকর শব্দ অনির্ধারণের অজীবিত সংস্থা গুলি এবং মানুষগুলির উপকারের জন্য তাদের প্রভাব গুলি ধ্বংস করার জন্য ব্যবহার করে যেমন সুস্থ সু সুস্থ সবল ইত্যাদি জায়গায় কৃষি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তো ভাল। তুই কেমন আছিস? হ্যাঁ বন্ধু~ বন্ধুদেরকে তো ভুলে যাস বল বল কি বলছিস? হ্যাঁ

হ্যাঁ গেছিলাম। আমি তো ওই বাদলদার লোক মানুষ মানে ওনার থেকে অনেক কিছু শিখেছি ওনার একটা নাটক ছিলো ওটা দেখতে গিয়েছিলাম মনি কাঞ্চন।

নাতো ভাই বই দেখতে গিছিলিস ছবিটা তো নন্দরে গেছিস হ্যাঁ নাটক জানি হ্যাঁ ভালো তো তাহলে কে কে গেছিল? Close friend না girl friend? ঠিক করে বল। হ্যাঁ এই তো এই কথাটায় তো শুনতে চায়ছিলাম কবে গেছিলিস? তাহলে office office টা বান করে গেছিলি? হম ওহ আচ্ছা weekend এ গেছিলি? ভালো আর কি কি দেখছিস এখন? ওই serial টা দেখেছিস? money hive বলে যে serial আছে একটা। ওই web series যাই বল আরকি দেখেছিস এটা? আমার অনে~ আমার অনেক বন্ধুরা দেখে money hive কিন্তু আমার ওতো পছন্দ না। আমি ওই মানে ওইরকম একটা বুঝলি আমার ওই stories টাই ভাল লাগে না। হ্যাঁ মির্জাপুর না হ্যাঁ আমিও শুনেছি মির্জাপুরটা খুব ভালো হয়েছে আমি ওইটা দেখিরে আহ season one আর season two এসেছে season three এখনো আসেনি

আমার তো এই murder এই blood এই মানে এই ঝগড়া টগড়া মারধোর হলে না আমার ভয় লাগে সেই জন্যে আমি দেখি না এইগুলো। ওই যে series আছে এক্সে উম web series আহ game of thrown হ্যাঁ আমি এক episode দেখেছিলাম বাপ রে বাপ সেত~ মানে এতো মারপিট করছে পুরো গলা কেটে দিচ্ছে এই জন্য র~ রক্ত বের হচ্ছে আমি আর পারি না ওগুলো দেখতে সেই মানে রক্ত~ মানে এতো মারপিট করছে তারপরে আহ হিংসুটে অনেক হিংসা থাকে ওকে cheat করে ওকে cheat করে ঠকায় ওকে ঠকায় আহ আর পারি না অনেক হয়ে যায় সেজন্যই ছেড়ে দিয়ে আর দেখি না

না না মাথা খারাপ? আমি entertainment এর মানুষ আমই ওই entertainment এ সব খোজখবর রাখি entertainment এর কাজ করি ব্যাস ওইটুকানি politics নিয়ে আমার কোনো মাথা ব্যাথা নেই আমি মাথায় দিই না। নাম আর politics আলোচনা করতেও নেই জানিস? যখনই কিছু থাকে না ওসব created কাহিনীগুলো বলে দেয় ওরা আর সব লোকজন ওর মধ্যে ফেঁসে যায়। তোমার কি মনে হয় হ্যাঁ?

আমার ভাললাগে না politics জিনিসটাই ভাল লাগেনা এমনি entertainment এ কাজ করি কোনো মানে সব নাটক নাটক করি এমনিও নাটক সবকিছু ব্যস রাত্রি খেয়ে দেয়ে রাত্রিবেলা আরামসে ঘুমা সকালে উঠে আবার কাজ কর এটাই সব থেকে ভাল লাগে। হ্যাঁ আমি তো মানে এই recently কতগুলো ছবি দেখে ফেলেছি ওই একটা বল্লভপুরের রূপকথা দেখলাম ঠিক আছে? তারপরে দেখেছি ওই কি বলে? একটা পুরনো হিন্দি ছবি দেখেছি পুরোনো একদম জিতেন্দ্র আছে আর কি বলে ওটাকে হেমা মালিনি আছে।

হ্যাঁ oviously ভাল লাগবে ওনার ওনার নাটকটার লেখাটাই অনেক আলাদা মানে ওর blogging টাই মানে best তো ভিশন ভাল লাগে সব থেকে আলাদা।

আচ্ছা আচ্ছা আচ্ছা করা উচিত করিস না কেন? করবি তো তুই এত এত গুলো বই দেখিস নাটকটা তো করবি নাটক করতে তো ভাল মানে সবসময় কি টাকার জন্য সব কিছু করা যায়? এমনি একটা passaion থাকে না কি করলাম শনি শনি রবিবার মানে সব শনিবার রবিবার করলাম না মাসে একটা করলাম

সেটায় কারণ আমরা নাহ অনেক কিছু নিয়ে নিই মানে মাথায় করার জন্য এটাও করব সেটাও শুনবো সেই জন্য

হম কোনো need ই ছিল না need গুলো ছিলো need কিন্তু কেউ আরো fulfill করতো এখন আহ নিজে need

আর বল আর কি দেখেছিস আজকে? আর কোনো বই টই দেখা হয়েছে? বই দেখ আচ্ছা যাবি ভাল তবে আমি তো ওইটাও দেখলাম মানে কিছুদিন আগেই দেখেছি বৈতারিণী একটা ছোট্ট একটা ছোট্ট বই মানে ওই short film বলতে পারো। আর ওর আহ actor হচ্ছে অভিনয় করেছে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি সৌমিত্র চ্যাটার্জি। এই short film মানে বৈতারিণী

হ্যাঁ বেলা শেষ আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার উনার অভিনয়টা ভীষণ ভাল লাগে মানে আর উনি তো লিখতেন না? হ্যাঁ কবি হম সেই জন্যে উনার উনার অভিনয়টা ভীষণ ভাল হয় হতো এখন তো উনি আর নেই আমার ভীষণ ভাল লাগে

হয় মানে ওই মানে যখন আমি বন্ধুদের সাথে বন্ধুদের সাথে দেখা করি তাহলে একটু কথা বলি নাহলে এমনি কথা হয় না কেন? দেখো কথা সেখানেই বেরবে যখন একটা similarity থাকবে জানিস আমার না চিন্তা ভাবনা থাকলে কথার মধ্যে কথাটা বেরই

অনেক অনেক এখন এক এখন তো মানে ওই কি OTT platform গুলো না কি বলে ওদের কে ওই OTT ওই Netflix হেন তেন সব কি এতো contend ভরা থাকে আর কোনো ভাল content না মানে সেই মানে লুটপাট সেই যে এই গুলো হ্যাঁ এত মানে এত suspense করে দেবে মানে লোকের মনটা এমন ধরে রাখে আর কষ্টটা ধরে রাখে মানে ভ~ মানে এতো থাকে না মনটা কে ভালো mood দিয়ে ধরে রাখা আর কষ্ট mood দিয়ে ধরে রাখা সে হ্যাঁ সেই পুরো মানে এরকম আমি ওতো পছন্দ করি না সে জন্যে আমি ওতো মানে involve হই না। আমার বন্ধুরা অনেক দেখে মানে এতো Netflix দেখেনা বাবারে বাবা তারপরে Hoichoi টা মানে দেখেই যাই

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওইটা তো মানে বিষণ ভালো হর্ষদ মেহতাটা ওহ বাবা হম আমার ভীষণ ভালো লাগে আমিই একটা episode দেখেছি মনে হয় ওইটাই আমার মানে পুরোটাই দেখিনি পুরো series টা

হ্যাঁ হ্যাঁ তা সঠিক

ওইটা scam ওইট ওইটা scame ছিলো না

ওহ হম খুব বাজে কিন্তু এইটা খুব আমার খুব কষ্ট হয় এইটা ঠিক আছে একটু খানি মানে যা হয়তো ভুল করেছে এমন ভুল করেনি যে ওকে মেরে দেবে একবার জেলে দিয়ে

ওহ আচ্ছা heart block টা কেন হয়? heart block তো এই বাজে কাজের জন্যই হয় heart block এ তো reason থাকে না? ঠিক আছে পরে হ্যাঁ হ্যাঁ। রাখি তাহলে হ্যাঁ? তুইও চা টা খেয়ে নে চা বিস্কিট খেয়ে নে।

hello প্রিমু কি অবস্থা? হ্যাঁ, hi লাইবা উহ ভালো আছো? হু হ্যাঁ, অবস্থা ভালো আহামদুল্লা, তোমার কি অবস্থা?

হ্যাঁ, অবশ্যই যেহেতু আমাদের বাড়িটা আহ আমাদের গ্রামের বাড়িতে কিছুদিন যাবত আমরা আছি, মানে গ্রামের বাড়িতে থাকি তো সেখানে আহ অনেক ধরনের আশেপাশে অনেক ধরনের সবজি আছে অনেক ধরনের ক্ষেত আছে সেখানে অনেক ধরনের সবজি ফলানো হয় ফলায় তো আম~ আমার অনেক শখ জানো, হাতে নিজের হাতে সবজি তুলে রান্না করা তো অনেক করি করি অনেক আর সবজি তুলে খাওয়া দাওয়া করি আসলে শীতকালের সবজিটা বুঝছো অনেক ভালো এ অনেক আহ উপকারী আর খেতে অনেক কিন্তু মজা লাগে সবজির টার আসলে স্বাদই অন্যরকম, কারণ এক

রান্না করে ফেলি, সেটা বাদ যেগুলো কাঁচা খাওয়ার সেগুলো তো কাঁচা খাই অন্য কোন অন্য কোন ঋতুর সবজির তুলনা হয় না। আচ্ছা প্রিমু তুমি যেহেতু বলছিলে যে তুমি গ্রামের বাড়িতে থাকো তোমার বিভিন্ন জিনিস ফলানো হয় তুমি কি আমাকে এটার ব্যাপারে একটু বিস্তারিত বলতে পারবে যে কি কি ধরনের সবজি বা কি কি ধরনের শস্য তোমরা ফলাও? কারণ তুমি তো জানোই যে আমি শহরে থাকি আমার আসলে খুব কাছে থেকেই বিষয়গুলো দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি এখনো

তুমি কি আমাকে এই ব্যাপারে কিছুটা তথ্য দিয়ে হলো সাহায্য করতে পারো? হ্যাঁ অবশ্যই অ্যাঁ আমি এই ব্যাপারে তোমাকে সাহায্য করতে পারি আসলে আমার এই গুলো ছোটবেলা থেকেই দেখা তো আহ অনেক মানে তোমাকে বোঝাতেও আমার উম অনেক সহজ হবে কিন্তু আসলে শীতকালে সবজি বলতে শীতকালে কি দেখো অন্য সময় গ্রামে সব সবজিই হয়।

কিন্তু আমি যদিও খুব একটা খাই না তবে হ্যাঁ চিনি আমার তো মটরশুটি খুবই পছন্দ মটরশুটি

দেখো শীতকালে কিন্তু ভুট্টার ও অনেক ভালো একটা অ্যাঁ সময় এই সময় ভুট্টা মানেই করা হয়। আহ শীতে একদম এই এই মাঝামাঝি এখনি আহ কিছু আহ মাঝামাঝি সময় শীতের মাঝামাঝি সময় ভুট্টা রোপন করা হয়। তো তখনই উম ভুট্টা উম থেকে ই করা হয়। আসলে শীতের অনেক সবজি এখন গ্রামে গ্রামে গঞ্জে আছে, অ্যাঁ আর জানো কি শীতের এই শীতের সময় সবজি দিয়েই গ্রামের লোকেরা কিন্তু আহ প্রায় অনেক উপার্জন করতে পারে অনেক আর্থিক দিকে দিক দিয়ে আহ উন্নত উন্নতি হয় ওদের, কারণ শীতকালের সবজির যেমন দাম থাকে তেমন চাহিদা থাকে তো সেই সবদিক মিলিয়ে আসলে একটা ভালই আর কৃষকরা কৃষকদের মুখে হাসি ফোটানোর মতো ভালোই একটা অর্থ উপার্জন হয়। তো সে কারণে আমার শীতকালের ঐ সবজি গুলো ভালো লাগে অ্যাঁ আমরাও খাই কিনে আহ এমনকি আমি যে বলেছিলাম যে আমার একটা বাগান আছে তো সেই বাগানে তুমি তো অবশ্যই জানো সেই বাগানে আমি কিছু সবজি রোপন করেছি তো তুমি আসলে দেখাবো তোমাকে তো শীতের মধ্যে আসলে হয়তো দেখাতে পারবো তো আহ তুমি অবশ্যই

হম হ্যাঁ হ্যাঁ চলে আসবো আমি আসলে একটু কিছুটা

বিলম্ব হয়েছিল আমার দুঃখিত তার জন্য তবে হ্যাঁ না কোন সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ আমার শুনতে সমস্যা হয়েছিল তো আমি দুঃখ প্রকাশ করছি এজন্য তবে হ্যাঁ সবজির কথাগুলো বলছিলে তুমি বাগান করার কথা কিন্তু অ্যাঁ যেটা হয় যে এখন অ্যাঁ দেখা যায় যে কৃষকরা যদি বাগান করেন বা কৃষকরা অন্যান্য সবজি সবজি ছাড়াও অন্যান্য যে শস্য গুলি তারা ফলান সেগুলোতে না বিভিন্ন খবরে দেখতে পাই যে তারা খুব একটা লাভের সম্মুখীন হচ্ছে না বা লাভবান হচ্ছে না হ্যাঁ আসলে অ্যাঁ সেটা সব সময় না ঠিক তবে লাভবান হয় না সেটা এখন কিছুদিন যাবত দেখছি আমি যে এই season অনেক ভালো ফলের ফলন হয়েছে উম যেরকম ফলন হয়েছে সেরকম সেরকম দামও পাচ্ছে কৃষকরা যেহেতু যেহেতু আমি গ্রামে থাকি তো আমি আমি দেখছি যে

সবজি যেমন আলু একটা সবজি যেটা শীতকালে হয় এই সময়টাতে হয় তো আলু সবজিটি অ্যাঁ কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা করে কি সব কিনে নেয় একদম কম দামে এরকম কম দামে কিনবে যে মনে হবে অ্যাঁ আর মানে কৃষকদের একটা এ করে ফেলবে হ্যাঁ খুব কম দামে কিনে ওরা কি করে লুকিয়ে রেখে দেয় কোন store store করে রেখে দেয়, আহ যখন পরবর্তী তে ওইটা season চলে যায় মানে ঋতু টা চলে যায় তখন ওইগুলো আস্তে আস্তে store থেকে বের করে বিক্রি করে তো সে কারণে হয় কি যে প্রথম প্রথম অনেক দামটা কমে যায় রেখে তো দেয় যে পরবর্তীতে আরও বেশি দামে বিক্রি বিক্রি করে আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে যে পরে সবজির মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ দেয় তো সে কারণেই সবজির দাম হঠাৎ করেই কমে যায়

টাকা পয়সা যা দেখছ ঐ রকমই হু

কারণ তো তুমি জানোই যে এই অসাধু ব্যবসায়ীদের আর কি কবল থেকে মুক্ত হওয়াটা খুব একটা সহজ কাজ নয় কারণ কৃষকরা তো তারা কষ্ট করে ফসল ফলান সে ফসলগুলো নিয়ে তারা এতটাই ব্যস্ত থাকেন যে এ ধরনের ব্যবসায়িক চিন্তাভাবনার আর কি তাদের খুব একটা মনস্তাত্ত্বিক দিকটা এ এতটা কিবোলব

ব্যবসার দিকটা তারা একপ্রকার জুলুমই করেই নিয়ে নেন তবে হ্যাঁ প্রিমু আমি যতদূর পর্যন্ত জানি বাংলাদেশে কৃষিকাজে খুব এগিয়ে যাচ্ছে